উপরে কারেন্টের তার দেখা যাচ্ছে।

দোকানটির সামনে কাঁচের দরজা আছে।

পিছনে কয়েকজন মহিলা ও বাচ্চা আছে।

স্কুলটিতে সবুজ রঙের টিনের চাল দেওয়া আছে।

ওপরে সবুজ কালারের লোহা দিয়ে রেলিং করা।

ঘরের আশেপাশে অনেক গাছপালা আছে।

খামারটিতে লোহার গেট লাগানো আছে।

এখানে চিপসগুলো ঝুলানো আছে।

দোকানটিতে দুখানা টুল রাখা আছে।

এখানে দশজন মিলে ডান্স করছে।

এই ছবিটিতে খুব সুন্দর পাহাড়ের ভিউ দেখা যাচ্ছে।

এটি একটি বাচ্চাদের খেলনার দোকান।

বাসটির রং সাদা কালার বাসটির ওপরে অনেক লোকেরা উঠেছে।

ওপরে সিলিংয়ে বুলু রঙের লাইট আছে।

দুইজন মহিলা পিংক কালারের কার্পেটের ওপর দাঁড়িয়ে আছে দেওয়ালটির রঙ সাদা কালার ।